গাছ রয়েছে এবং সাইড এ গাছপালা সামনে মানুষজন।

বিভিন্ন রকমের বই রয়েছে এছাড়াও বিভিন্ন রকমের --

হয়তো আমরা ঠিক জানি জায়গাটি কোথায় অবস্থিত ।

দেখতে খুব সুন্দর লেগেছে এবং এখানে ছয় সাত রকমের জিনিস আছে ।

এবং লোকজন এবং বিয়েবাড়ি হচ্ছে। এবং সামনে--

এই ছবিটিতে রয়েছে বই খালি বইয়ের দোকানে এই বই এর দোকানের নাম হো--

আগুন নেভানোর জন্য লোকগুলো দমকল এ করে--

কোনো কোথা আগুন লাগলে তোমরা গাড়ি নিয়ে তাতাড়ি।

এবং ব্রিজ দিয়ে দেখা যায় অনেক লোক লোকজন চলাফেরা করে।

দারুন ভাবে সাজিয়েছে লাল রঙের বেলুন দিয়ে কি সুন্দর।

উমম এবং বেড়া দেওয়া আছে দেখতে দারুন লাগছে দুটো লাইট হ্যালোজেন লাইট দেওয়া হয়েছে।

এবং লোকজন খুব বেশি আ--

লোকজন ঘুরতে আসে এবং বিভিন্ন পরিবারের লোকজন।

হয়ে গেছে এবং সামনে মাঠ দেখা যাচ্ছে মুরা মাঠ।

এবং গাছ রয়েছে বিভিন্ন রকমের।

এই ছবিটি দেখতে দারুন লাগদেছে ছোটো ছোটো মেয়ে ।

এবং এখানে অনেক লোকজন আছে দেখতেইছো।